একটা ঘর মতন ও দেখা যাচ্ছে। টাওয়ার -টা অনেক বড় বড় গঙ্গার ওপাড়ে।

দুটো বড় গাছ দেখা যাচ্ছে হুম হুম --

জানলা আছে দু-খানা জানলা দেখা যাচ্ছে।

উম বোট দেখা যাচ্ছে। দূরে দূরে পারেতে গাছ হয়ে আছে।

দূরে একটা ছোট পাহাড় মতন দেখা যাচ্ছে। অনেকটা সামনে অনেকটা খালি জায়গ --

হুম সামনে কাঁচ আছে। দূরে কাঁচ দেখা যাহ --

উম সাইড -এ অনেক গাছ।

উম ছোট বড় অনেক গাছ দেখা যা-- ?>